c এবং c ++ এ scope অফ ভ্যারিয়েবলসের কথ্য tutorial আপনাদের স্বাগত
in tutorial আমরা শিখব
scope অফ ভ্যারিয়েবল কি
global ভ্যারিয়েবল কি
local ভ্যারিয়েবল কি
কয়েকটি উদাহরণ
আমরা কিছু সাধারণ errors এবং তাদের সমাধান ও দেখবো
এই tutorial record করতে আমি
ubuntu operating system সংস্করণ 1104 এবং gcc এবং g ++ compiler সংস্করণ 461 ব্যবহার করছি
scope অফ ভ্যারিয়েবলসের ভূমিকা দিয়ে শুরু করা যাক
এটি হল code স্থান যেখানে ভ্যারিয়েবল উপলব্ধ করা যেতে পারে
ধরন এবং স্থিতির উপর ভিত্তি করে এটিকে দুটি ভাগে ভাগ করা হয়েছে:
global ভ্যারিয়েবল এবং
local ভ্যারিয়েবল
এখন আমরা একটি উদাহরণ দেখবো
আমি ইতিমধ্যে editor program লিখে ফেলেছি
এখন এটি খুলি
লক্ষ্য করুন যে আমাদের file name scope c
এখন আমি code ব্যাখা করি
এটি আমাদের header file
এখানে আমাদের লিখিত দুটি global ভ্যারিয়েবল হল a এবং b
এবং 5 ও 2 মান নির্ধারিত করে আমরা তাদের শুরু করেছি
একটি global ভ্যারিয়েবল আপনার program সকল ফাংশনের জন্য উপলব্ধ
এটি main ফাংশনের উপরের যে কোনো ফাংশনের বাইরে ঘোষিত
এতে global scope আছে
এখানে আমরা arguments ছাড়া একটি add ফাংশন বলেছি
এখানে sum হল local ভ্যারিয়েবল এটি add ফাংশনে বলা হয়েছে
একটি local ভ্যারিয়েবল শুধুমাত্র ঘোষিত স্থানের ভিতরের ফাংশনে উপলব্ধ
এই ভ্যারিয়েবল একটি ব্লকের ভিতরে বলা হয়েছে
এতে local scope আছে
তারপর sum ভ্যারিয়েবলে a এবং b এর সমষ্টি সংরক্ষিত হবে এখানে আমরা sum print করি
এটি আমাদের main ফাংশন
add ফাংশন এনে the এক্সিকিউট করা হয়েছে
এবং এটি আমাদের return statement
এখন save এ টিপুন
program execute করা যাক
আপনার keyboard ctrl alt এবং t কী একসাথে টিপে terminal window খুলুন
compile করতে লিখুন gcc scope co sco এবং enter টিপুন
execute করতে লিখুন/sco enter টিপুন
output
sum of a and b is 7 হিসাবে প্রদর্শিত হয়েছে
এখন একই program c ++ এ execute করা দেখি
program ফিরে আসি প্রথমে আপনার keyboard shift ctrl এবং s come একসাথে টিপুন
এখন file cpp এক্সটেনশন দিয়ে সংরক্ষণ করুন এবং save এ টিপুন
header file iostream হিসাবে পরিবর্তন করি
এখন using statement যোগ করুন save এ টিপুন
c ++ এ global ভ্যারিয়েবল এবং local ভ্যারিয়েবলের বিবৃতি একই
তাই কিছু পরিবর্তন করার প্রয়োজন নেই
এখন printf statement cout statement দিয়ে প্রতিস্থাপিত করুন
ফরমেট specifier এবং \n মুছে ফেলুন
এখন comma মুছে ফেলুন
দুটি opening অ্যাঙ্গেল brackets লিখুন
closing bracket মুছে ফেলুন আবার দুটি opening অ্যাঙ্গেল bracket লিখুন
এবং double উদ্ধৃতির মধ্যে ব্যাকস্ল্যাশ n লিখুন এখন save এ টিপুন
program execute করি
terminal ফিরে আসুন
compile করতে লিখুন g ++ scope cppo sco1
এখানে sco1 আছে কারণ আমরা scopec ফাইলের জন্য আউটপুট প্যারামিটার sco প্রতিস্থাপিত করতে চাই না এখন enter টিপুন
এক্সিকিউট করতে লিখুন /sco1 এবং enter টিপুন আউটপুট
sum of a and b is 7 হিসাবে প্রদর্শিত হয়েছে
আমরা দেখতে পারি যে এটি আমাদের c কোডের অনুরূপ এখন আমরা কিছু সাধারণ এরর দেখব যা আমরা পেতে পারি
program ফিরে আসি ধরুন এখানে আমি a নামক একটি ভ্যারিয়েবল আবার ঘোষিত করেছি
লিখুন int a ;
save এ টিপুন আমরা main ফাংশনের উপর এবং add ফাংশনের পর a ভ্যারিয়েবল ঘোষিত করেছি দেখা যাক কি হয়
terminal ফিরে আসুন
আগের মত compile করুন
আমরা errors দেখি redefinition of int a int a এখানে পূর্বে সংজ্ঞায়িত করা হয়েছে program ফিরে আসি
a একটি global ভ্যারিয়েবল
এতে global scope আছে
আমরা দুইবার ভ্যারিয়েবল ঘোষিত করতে পারি না কারণ এটি আগেই globally ঘোষিত করেছি
আমরা শুধুমাত্র a ভ্যারিয়েবলকে local ভ্যারিয়েবল হিসাবে ঘোষিত করতে পারি
এখন error স্থির করি
এটি মুছুন
save এ টিপুন
আবার execute করি terminal ফিরে আসুন
এখন পূর্বের মত compile এবং execute করুন
হ্যা এটি কাজ করছে
আমরা we tutorial শেষে চলে এসেছি
সংক্ষিপ্তকরণ করি
এই tutorial আমরা শিখেছি
scope অফ ভ্যারিয়েবলস
global ভ্যারিয়েবল উদাহরণস্বরূপ int a = 5;
এবং local ভ্যারিয়েবল উদাহরণস্বরূপ int sum;
নির্দেশিত কাজ হিসাবে
difference of two numbers print করতে একটি program লিখুন
এই link উপলব্ধ video দেখুন
এটি কথ্য tutorial প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়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
কথ্য tutorial প্রকল্প the
কথ্য tutorials ব্যবহার করে কর্মশালার আয়োজন করে
যারা online পরীক্ষা pass করে তাদের প্রশংসাপত্র দেওয়া হয়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
এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য http:// spokentutorial org/nmeictintro